এখানে এ একটি ইস্কুল আছে এবং এ এখানে খেলার মাঠ আছে যেখানে--

এখানে বাচ্চাদের অনেক রকমের খেলার জিনিস আছে গাড়ির উপর চড়ার আছে হু লাফানর জিনিস আছে এবং রোলার আছে এবং এখানে বড়ো আছে এখানে খাওয়ানোর একটি সুবিধার জন্য জায়গা করা আছে।

করতাসে এবং একজন লোগ আসে কালো শার্ট পইরা যে ক্যামেরাম্যান ক্যামেরা করতাছে সামনে।

উম একটা ছোট্ট একটা মন্দিরের মতন আছে এটার ভিতর ঠাকুর আছে এবং দুজন--

ওষুধ দোকান ওষুধের দোকানে লাইনে আছে বাইরে ওষুধের দোকানের বাইরেই একটা বাইক দাঁড়া করাইন্য আছে এবং সামনে একটি মিষ্টির দোকান দাঁড়া করাইন্য আছে যিনি আঃ--

ফুলের স্টপের দোকান এখানে।

একটা রুম রুমটা নতুন কেনা হইসে বা নতুন বানানো হইসে।

একজন লোক এই বাঁশটির উপর উইঠ্যা কাজ করতেসে।

উম ই ইটের সুকলি উম বড় বড় ইটের টুকরা রাইন্দা আসে এবং বিল্ডিং টার --

এখানে প্রোগ্রাম করার কিছু জায়গা আছে।

এই একটা বাজার সামনের দুইটা সামনে একটা ঘর দেখা গেছে নো ওইটা মাছ বাজার মতন যে মাছ বাজারে সেখ ঘরের ভিত্তর আছে।

একটা ব্যাংক ব্যাংকটার নাম হল কিছুটা আহালাবাত ব্যাংক ।

উম স্টলটার ভিতরে ঢাকানো হয়েছে এইটা একটা উ দোকানের ভিতরের উম জিনিসটি।

বড় একটা হুটেল হয়তো ফাইভ স্টার বা থ্রি স্টার টু স্টার হুটেল হইব।

এটা খুবই সুন্দর এখানে রাত্রিবেলা--

উম লাইটিং টাইটিং আছে সুইমিং পুল আছে স্নান করার মতন এবং এখানে--

একটা দুকান বাজে মানের দুকান সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় চিপস ই চিপসের থেকে ধইরা গুটখার থেকে ধইরা--

এটা আমাদের ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প এবং এটার ভিতরে পেট্রোল ঢুকানো হয়।